পড়ে আছে অনেকগুলো নোংরা পড়ে আছে অনেকগুলো মাটির কুলশী দেখা যাচ্ছে উম সাদা করে দিয়েছে উম সাদা করে দিয়েছ--

চারজন আছে চারজন লোক দেখা যাচ্ছে অনেকগুলো রড দেখা যাচ্ছে।

উম এখানে দুটি লোক দাঁড়িয়ে আনছে।